তিনঃ জনের প্যান্ট কালো কালারে র এবং টিশার্ট তিন কালারে র।

এহানে একটি বাটিতে নয়টি মাগুর মাস রয়েসে।

দোকানটির ভিতরে কয়েকটি এপসন বক্স দেখতে পাচ্ছি।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটি মনে হচ্ছে রঙ্গের দোকান।

সাইডে কয়েকটি সবুজ রঙ্গের গাস দেখা যাচ্ছে এখানে বড়ো বড়ো পাথর দেখা যাচ্ছে।

একটি সিটও দেখা যাচ্ছে একজন মহিলাও দেখা যাচ্ছে।

কা জায়গাতে অনেক টা ব্লক রয়েসে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দুটি ডাস্টবিন দেখতে পাচ্ছি একটা জুড়ি দেখতে পাচ্ছি।